bash এ arithmetic comparison এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
equal to নট equal to
le দেন le দেন equal to
greater দেন এবং greater দেন equal to commands
এটি কয়েকটি উদাহরণের সাহায্যে করব
এখানে ব্যবহার করছি:
ubuntu linux 1204 os এবং
gnu bash সংস্করণ 4110
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
এখানে অ্যারীথমেটিক অপারেটরের কার্যকর উদাহরণ রয়েছে
এটিতে যাই
file named দিয়েছি example1 ডট sh
আপনার পছন্দের editor একটি file খুলে প্রদর্শিত code লিখুন
এটি কিভাবে করে এখন তা জানতে হবে
in program প্রদত্ত file খালি কি নয় তা যাচাই করা হবে
code ব্যাখ্যা করি
এটি shebang line
প্রথমে console enter filename printed হবে
read command standard input থেকে তথ্যের একটি line পড়ে
এই command ব্যাকটিকের মধ্যে রয়েছে
ব্যাকটিকের বিশেষ অর্থ রয়েছে
ব্যাকটিকের মধ্যে লেখা সবকিছু মূল্যায়িত হয়
cat command file বিষয়বস্তু প্রদর্শন করবে
wc প্রতিটি file জন্য নতুন লাইন শব্দ এবং byte সংখ্যা print করবে
hyphen w শব্দ সংখ্যা print করবে
কি হবে যে
প্রথমে cat command file পড়বে
এটি input file
যা পরে wc command পাঠানো হয়
তাই এই statement প্রদত্ত file শব্দ গণনা করে
output x এ সংরক্ষিত হয়
এটি if statement
hyphen eq command শব্দ সংখ্যা শূন্যের সমান তা যাচাই করে
condition true হলে আমরা print করব file has zero words
fi হল প্রথম if condition সমাপ্তি
আরেকটি if condition রয়েছে
এখানে hyphen ne command শব্দ সংখ্যা শূন্যের সমান নয় তা যাচাই করে
condition true হলে print করব file has soandso words
dollar x শব্দ সংখ্যা দেবে
এটি দ্বিতীয় if condition সমাপ্তি
file সংরক্ষণ করুন
program execute করি
terminal খুলুন
প্রথমে list txt txt file তৈরী করি
লিখুন: touch list txt txt
file একটি line যোগ করি
লিখুন echo ডাবল উদ্ধৃতিতে how are you উদ্ধৃতির পর গ্রেটার দেন চিহ্ন list ডট txt
এখন script এক্সিকিউট করি
লিখুন chmod প্লাস x example1 ডট sh
এখন লিখুন dot slash example1 dot sh
enter filename দেখায়
লিখুন list txt txt
প্রদর্শিত output has list txt has 3 words
এখন অপারেটরের অন্য set সম্পর্কে শিখি
অন্য একটি file যাই
এটি example2 ডট sh
এখন editor একটি file খুলে এর name দিন example2 ডট sh
এখন আপনার example2 ডট sh file দেখানো এই code লিখুন
code ব্যাখ্যা করি
এই program শব্দ সংখ্যা
একের থেকে বড় না ছোট
এক এবং একশো এর মধ্যে না একশোর বেশী তা যাচাই করবে
এখানে shebang line রয়েছে
read statement ইউসারের থেকে ফাইলের নাম হিসাবে input নেয়
hyphen c command byte সংখ্যা print করতে ব্যবহৃত হয়
if statement hyphen lt command শব্দ সংখ্যা একের থেকে কম কিনা যাচাই করে
condition true হলে আমরা print করি no characters present in the file
fi if condition সমাপ্ত করে
পরবর্তী if statement nested if statement রয়েছে
প্রথমে hyphen gt command শব্দ সংখ্যা একের অধিক তা যাচাই করে
হ্যাঁ হলে এই echo statement এক্সিকিউট করা হবে
এই if statement একাধিক কন্ডিশন রয়েছে
এখানে এই if এ হাইফেন ge কমান্ড শব্দ সংখ্যা একের অধিক বা সমান তা যাচাই করে
hyphen le command শব্দ সংখ্যা একশোর কম le সমান le যাচাই করে
উভয় কন্ডিশন সঠিক হলে এটি prints করে:
number of characters ranges between 1 and 100
সমগ্র if condition সঠিক হতে উভয় condition true হতে হবে
কারণ আমরা উভয় কন্ডিশনের মাঝে & চিহ্ন অন্তর্ভুক্ত করেছি
fi হল if স্টেটমেন্টের সমাপ্তি
এরপর পরের if statement মূল্যায়িত হবে
hyphen gt command শব্দ সংখ্যা একশোর অধিক তা যাচাই করে
condition সঠিক হলে print করি number of characters is above hundred
fi হল if কন্ডিশনের সমাপ্তি
এখানে দ্বিতীয় if কন্ডিশন শেষ হয়
এখন terminal ফিরে আসি
program execute করি
chmod plus x example2 dot sh
dot slash example2 dot sh
লিখুন list txt txt
output has list txt has more than one character
number of characters ranges between one and hundred
list txt txt তে অক্ষর যোগ করুন বা মুছুন
কোন if statement এক্সিকিউট হয়েছে তা লক্ষ্য করুন
tutorial শেষে চলে এসেছি
সংক্ষেপে
এখানে শিখেছি
এখন not equal to operator ব্যবহার বর্ণন করতে program লিখুন
ইঙ্গিত: hyphen ne
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
এই script fossee এবং spoken tutorial the তৈরী করেছে